এটা একটা কনস্ট্রাকশনের খাজ চলে।

একটা ব্যানারও আসে যেটার মধ্যে এস_বি_আই লেহা আসে কাস্টমার চার্জসিটও লেহা আসে ।

এটা একটা মন্দিরের মতো দেখতে লাগে।

যেটার মধ্যে এ লেখা আসে নাফিসা জাহান।

যেটা পোস্টার রেড কালারের মধ্যে হোয়াইট দিয়া লেখা এটার সামনে একজন মানুষ দেখা যার।

এখানের মধ্যে একটা প্লেগ্রাউন্ড দেখা যার প্লেগ্রাউন্ডটা গ্ৰিন আর রেড কালারের দুজন মানুষও দাঁড়ানিত বা চলা অবস্থায় দেখা যার।

চেয়ার গুলা চাইরটা চাইর কালারের সামনে দুইজন ছেলেমানুষ দেখা যার।

আর একজন মহিলা দেখা যার যা যার কাপড়ের কালার লাল।

পিসনে ঘন জঙ্গলও দেখা যার যেদিক থেকে--

দোকানের মদ্যে অনেকগুলা সবজি আসে যেমন টমেটো করেল করেলা।